ছবিটাতে আমরা একটি টোল গেট দেখতে পাচ্ছি।

সামোনে দুইটি অটো রিসকা দেখতে পাচ্ছি।

ব্রীজের মাঝখান দিয়ে একটি রেল লাইন চলে গেছে।

ছবিটিতে আমরা একটি জামার দোকান দেখতে পাচ্ছি।

সামোনে কতগুলো জামা ঝোলানো দেখা যাচ্ছে।

পিছন দিকে কতগুলো জামা তাকে তাকে সাজানো দেখতে পাচ্ছি।

জায়গাটিতে অনেকগুলো ফুলের গাছ লাগানো আছে।

দোকানের সামোনে একটি খোলা জায়গা রয়েছে।

সামোনে কয়েকজন লোক বসে দেখতা যাচ্ছে।

ছবিটিতে আমরা একটি দোকান দেখতে পাচ্ছি।

আকাশে একটি পাখি উড়ে যাচ্ছে।

ছবিটিতে আমরা একটি বেডরুম দেখতে পাচ্ছি।

উপরে অনেকগুলো ফ্যান লাগানো দেখা যাচ্ছে।

টেবিলের নিচে একটি বড় ফ্রিজ আছে।

ফ্রিজের ভিতরে অনেক আইসক্রিম দেখতে পাচ্ছি।

বাড়ির সামোনে একটি খোলা রাস্তা রয়েছে।

দরজার ভেতরে একটি বড় কাঠের টেবিল দেখতে পাচ্ছি।

দোকানের ভিতরে একটি বড়ো টেবিল রয়েছে।

দোকানের বাইরে একটি বড় লাইট লাগানো দেখতে পাচ্ছি।

শোরুমের ভিতরে তিনটি গাড়ি রাখা আছে।

দেওয়ালে অনেকগুলো কাঠের গ্যালারি তৈরি করা রয়েছে।

ছবিটিতে আমরা একটি সুইমিং কুল দেখতে পাচ্ছি।